এটি একটি প্রাথমিক বিদ্যালয়ের ছবি।

ছবিতে একটি রাস্তা দেখা যাচ্ছে যার পাশে দোকানপাটও রয়েছে।

বিমানবন্দরের ভেতর কিছু লোকজনের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে।

জলাশয়টির জল গাঢ় নীল আকাশ পরিষ্কার তাতে হালকা মেঘ ভেসে রয়েছে।